কলেজ গুলি যেগুলি বিশ্ববিদ্যালয় গুলির সাথে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

বহু শৃঙ্খলা উচ্চশিক্ষার জন্য UGC নির্দেশিকা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

ছাত্রদের দ্বারা উপস্থাপিত উদ্বেগ কি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

গুগল ডুডল ফতি মাসে কে ছিলেন শ্রেষ্ঠ scheme লক্ষ যুক্ত এলাকায় উচ্চবিদ্যালয় শিক্ষার্থিদের জন্য আবাসিক শিক্ষা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 ভারত মাইক্রস্কোর চুক্তি উপজাতীয় বিদ্যালয় digital রূপান্তর UK ভারত one point four billion বিনিয়োগ চুক্তি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

আরে জানিকুল, phone করে ছিলিস হ্যাঁ phone করেছিলাম

হ্যাঁ, আমি ব্যাস্ত থাকার জন আমি তুলতে পারিনি দিয়ে কেমন আছিস এইতো বেশ ভালোই আছি আজকাল তুই কেমন আছিস আমি চলেযাচ্ছে মোটামুটি দিয়ে বাড়ির সব ভালো তো হ্যাঁ বাড়ির সব ভালো দিয়ে phone কেন করেছিলিস phone করেছিলাম বলতে মানে ওই একটু জানার ছিল বুজলি আধার কার্ড ব্যাপারে তারজন্য আধার কার্ড ব্যাপারে জানার ছিল মানে কি জানিসকি জানবি তুই মানে আধার কার্ড যে ধর মানে আধার কার্ড কি কি প্রয়োজনে লাগে তার জন উম কি কি প্রয়োজনে কেন তুই জানিস না যে আধার কার্ডটা কি কি প্রয়োজনে লাগে না তার জন তো call করে ছিলাম

তার জন তো তোকে phone করেছিলাম জানি না বলেই তো এবার যদি কেও সুদাকে তো বলতে পারছি না কি কি কাজে লাগে, তবে হ্যাঁ, একটা জানি যে আধার কার্ড লাগে কাজ করতেগেলে ওটা জানি হম আর বলিস না আধার কার্ড মানে এখন আহ কোনো কাজ নেই বা কোনো এমন জিনিস নেই যে আধার কার্ড লাগে না বুজলি

মানে admission হবি মানে ভর্তি হবি তখন কিন্তু আধার কার্ড তোকে লাগবেই লেগেছিলো কি লাগেনি তোকে

তাহলে ওই ওটাওটাওটা জানলি যে আধার কার্ড দরকার লাগে লেগেছিলো বলতে আমার না মানে আমার একটা দাদা collage এ ভর্তি হয়েছিল তখন আমি এখন তো collage যায়নি না না তোর collage এর বলিনি আমি school এর কথা বল্লাম ও school এ school এ তো লাগে

তো উম যখন তুই bank আহ bank গিয়েছিলিস মানে তোরতোর নিজের একটা account খুলতে তখন আধার কার্ড লাগেনি? তখন তো bank হ্যাঁ লেগেছিলো নিজের aadhar card লেগেছিলো আবার তোর কি একটা from দিয়েছিলো আর পাঁচশো টাকা পয়সা নিয়ে লিয়েছিল হম তালে আহ bank এও লেগেছে তালে aadhar card দেখ আহ bank এ লাগলো school এ লাগলো এখন collage এও লাগছে কারণ আআমি তো ভর্তি হয়েছি এখন collage এও লাগছে তার পরে তোর আহ আসেরকম মানে প্রায় জিনিসে লাগে যেমন ধর তোর কোনো কিছু বানাতে গেলে যেমন PAN card voter card আহ ration card এই রকম সবকিছু বানাতে গেলেই ধর আহ এখন aadhar card লাগছেই হ্যাঁ ওটার জন্যই মানে আমি আরো তোকে phone করলাম যে দেখি কি কি বলছে

ওহ হু হবে হয়তো কিছু যেটা আমার জানা নেই কিন্তু দেখ আহ aadhar card এমন একটা জিনিস যদি তোর না থাকে কীরকম অমানে প্রচুর সমস্যা হবে প্রচুর হম হম হ্যাঁ বল তো aadhar card টা মানে কি কি এমন মানে কি কি এমন জিনিস করা যাই তা জানা আছে তোর দেখ aadhar card এ তোর জিনিসটা হচ্ছে এমন জিনিস যে ধর আহ তোর aadhar card এর জন্ম certificate তারপরে তোর মানে তুই যে ওইযে গ্রামে বাস করিস সেখান কার একটা certificate তারপরে তোর পরিচয় পত্র মানে তোর আহ তোর একটা পরিচয় পত্র যেমন ধর আহ কি বলবো আর সেরকম তিনতিনটে মাইল ধর aadhar card টা মানে তোর যত রকম documents আছে সব documents এর একটাই মূল ওটা হচ্ছে aadhar card মানে তোর কি হয় তোর ইয়ে তিন-চারটে নিয়ে যাবার তোর কোনো দরকার নেই

টু যে ওখানকারবাসিন্দা সেখান কার একটা proof দেওয়া আছে বুজতে পারছিস?

হু সেই জন্য aadhar card টা মানে খুবইআহ আমাদের জীবনে খুবই important আর এখন তো জানিস aadhar card যদি link এখন যদি রোশন ration card তে link যদি না থাকে রেশনেরেশনও পাবি না তুই না অবশ্যই এখন আবার মানে ration card এর সঙ্গে link করতে বলছে তো মানে link না করা থাকলে কিছুই পাচ্ছে না চাল ডাল গম যাই আসছে কিছুই পাচ্ছে না হ্যাঁ, তাহলে বুজতে পারছিস তো aadhar card টার কতটা মূল্য হ্যাঁ, পশ্চিমবঙ্গে মানে প্রচুর মূল্য হ্যাঁ শুধু পশ্চিমবঙ্গ বলে নোই গোটা ভারগোটা বিশ্বে

হম আর এখন তুইতুই তো ভালো জানবি কারণ তুই এখন school এ যেহেতু তো দেখবি কোনো scholarship বা কোনো from এখন aadhar card চাইবে হ্যাঁ চাইছেতো aadhar card মানে চাইছে মানে কিছু একটা ধর নতুন কিছু ধধর তোর সাইকেলেই বলছি সাইকেল ঠিকআছে

সাইকেলে ধর এখন তোর আগেআগে যাযেরকম করে যেরকমটা দিতো আগে নাম ডেকে নিতো হয়েযেত, তা এখন কি করছে বলতো এখন আবার aadhar card ও নিচ্ছে হুম ওই যে বলাম না তোর আহ তু তুই যে তুই যে তুই মানে তোর কি পরিচয় আছে সেটা দেখাজানবার জন aadhar card আহ হম বুঝতেপাড়া

তো আহ আর সব থেকে বেশি যেটা আগলে রাখবি সেটা হচ্ছে aadhar card দেখবি যেমন হারিয়ে না যায় আর এখন হারিয়ে গেলে তোকে আর কি বলবো মানে এখন এতো রকম apps উঠে গেছে mobile এর এতো আহ তোর update হয়ে গেছে যে aadhar card হারিয়ে গেলেও এখন mobile থেকে বেরকরে নিচ্ছে কারণ ধর এখন যে aadhaar card এ যে QR code টা থেকে না

ওই QR code টা এখন একটা mobile এর app দ্বারা ওটা সংরক্ষণ করে রাখা হয়েছে